এখানে অনেকগুলি বড়ো বিল্ডিং রয়েছে। বিল্ডিংগুলি হলুদ এবং সাদা ।

আকাশের রংও সাদা ।

তারপর নীল রঙের একটি বোর্ড রয়েছে ।

মাঠে একটি বোতল রয়েছে। এবং কিছু ব্যাগ রাখা রয়েছে ।

এখানেকিছু জিম করার জিনিসপত্র রাখা রয়েছে ।

এখানে কিছু গাছ দেখতে পাওয়া যাচ্ছে। ।

দোকানের ভিতরে একটি সাদা রঙের লাইট জ্বালানো রয়েছে ।

আকাশটির রং নীল ।